পর্যটন মৌসম অক্টোবর থেকে শুরু হয় সর্বোচ্চ তাপমাত্রাএবং ফেব্রুয়ারিতে শেষ হয় এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা পনেরো ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থ্রি পয়েন্ট সেভেনডিগ্রি সেলসিয়াস পুষ্কর তার উৎসব উৎসব এবং ব্রহ্মা মন্দিরের জন্য বিখ্যাত কারণ এটি বিশ্বের একমাত্র মন্দির একটি ধর্মীয় এলাকা একটি কব কবচ পূর্ণ পুষ্কর যেকোনো দিন ভালো আপনার পকেটের জন্য সব ধরনের হোটেল আছে জগত প্যালেস, গ্রীন হাউজ, আরামবাগ নানা হোটেল আছে বিদেশীরা পুষ্কর কে ভালোবাসে তার কারণ এখানে উটের মেলার একটি বড় ব্যবস্থা রয়েছে মটকা ফোয়া্দ লম্বা গোঁফ এবং বধু কমপ্লিটেন্স মেলার প্রধান ড্র যা হাজার হাজার দর্শককে আকর্ষণ করে

টেক্সটাইল এবং ফেব্রিক ক্লথ পুস্কর চমৎকার পোশাকের জন্য একটি কেন্দ্র এর চমৎকার টেক্সটাইল বাজারের জন্য ধন্যবাদ কামরার অন্য পুতির কভার সুন্দর ব্লক প্রিন্ট এবং প্রাণবন্ত চাই চাই কাপড় থেকে বেছে নিন

শিব যখন সতী মারা জান তখন শিব এত বেশি এবং এত দীর্ঘ সময় ধরে সময় ধরে কেঁদেছিলেন যে তার অশ্রুসিক্ত দ্রুতি পবিত্র পুকুর তৈরি করেছিল আমরা আলোচনা করব কলকাতা কিসের জন্য বিখ্যাত? কলকাতা ঔপনিবেশিক স্থাপত্য জাদুঘর আট গ্যালারি ঐতিহ্যবাহী খাবার, মন্দির সংগীত এবং থিয়েটারের শহর এটি ঐতিহ্যবাদী এবং আধুনিক এর সমন্বয়ে একটি তার থিয়েটার এবং চলচ্চিত্রের জন্য বিখ্যাত একটি রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ এবং প্রতিটি ঘরে ঘরে রবীন্দ্রনাথ, সংগীতের ধ্বনি শোনা যায় কলকাতা কি ভালো শহর? কলকাতা বসবাসের জন্য একটি ভালো জায়গা কারণ এতে বিভিন্ন সংস্কৃতির আশীর্বাদ পূর্ণ মাঝারি খরচ রয়েছে এবং জীবনযাত্রার মাঝারি খরচ রয়েছে নিম্ন আয় পরিবারের জন্য এই শহর উচ্চ আয়ের বাড়ি হতে পারে আপনি যদি এই শহরে স্থানান্তরিত করার পরিকল্পনা করেন তবে আপনি কলকাতায় বসবাসের জন্য উপরে দেওয়ার সেরা জায়গা গুলি থেকে বেছে নিতে পারেন কলকাতা কেন আনন্দের শহর? কলকাতায় শহর সংস্কৃতি ঐতিহ্য সাহিত্য ইতিহাস খাবার এবং আরো অনেক কিছুর জন্য সীমাহীন উৎসাহের কারণে বি জয়ের শহর তার ডাক নাম অর্জন করেছে কলকাতা পুরানো বিশ্বের আকর্ষণ এবং আধুনিক ভারত একটি নিখুঁত ম্যাপ এই শহরে প্রতিটি খাঁজকাটা গল্পের ভরা

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এন সি আরবি তার দুই হাজার একুশ সালের পরিসংখ্যান প্রকাশ করেছে এবং কলকাতা টানা দ্বিতীয় বছরে মেট্রো শহর গুলির মধ্যে সবচেয়ে নিরাপদ হিসাবে আবির্ভূত হয়েছে কলকাতা কি ধরনের শহর? কলকাতা শহরের জন্য

শহরটির পুরো নাম কলকাতা বাংলা নাম কালিকায় একটি ইংলিশ কিটো লোক কলকাতা বাংলা কলিকাতা পূর্বে কলকাতা শহর পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী এবং ব্রিটিশ ভারতের প্রাক্তন রাজধানী একটি বৃহত্তম শহরগুলির মধ্যে একটি এবং এটি তার প্রধান সব বন্দরগুলির মধ্যে একটি শহর টি হুগলি

দিকে সেখানে বন্দর শহরটি জল থেকে স্থলে, এবং নদী থেকে সমুদ্রে স্থানান্তরের বিন্দু হিসাব করে ওঠে বাণিজ্য পরিবহন এবং উৎপাদনের একটি শহর কলকাতা পূর্ব ভারতের প্রথম প্রধান নগর কেন্দ্র শহরের পুরাতন নাম শহরটির পুরানো নাম কলকাতা বাংলা নামের কলিকাতা একটি কারো কারো মতে কলিকাতা বাংলা শব্দ কালী ক্ষেত্র থেকে এসেছে যার অর্থ দেবী কালীর দেশ কেউ কেউ বলেন শহরটি একটি খালের তীরে তার আদি বসতি তার থেকে নাম কি এসেছে তৃতীয় মতামত এটিকে চুন ক্যা যেহেতু বিখ্যাত ছিললসিয়াম অক্সাইড কালি এবং পোড়া খোল কাটা এর বাংলা শব্দের সাথে যুক্ত করে যেহেতু এই আকারটি যেহেতু এই আকার টি সেল চুন তৈরির জন্য বিখ্যাত ছিল দুই হাজার এক সালে পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিক ভাবে শহরটির নাম পরিবর্তন করে কলকাতা রাখে এলাকাসহ চল্লিশ বর্গমাইল শহরের সমষ্টি পাঁচশো তেএিশ বর্গমাইল এক হাজার তিনশো আশি বর্গ কিমি টপ দুই হাজার এগারো চার কোটি চালক্ষ্য ছিয়াশি হাজার ছয়শ উন আশি শহরের গোষ্ঠী চোদ্দ কোটি সাতান্ন হাজার নয়শো একানব্বই শহরের লেআউট কলকাতায় লে আউটের সব এই আকর্ষণীয় দিক হলো এর আয়তক্ষেত্রাকার উত্তর দক্ষিণ অভিযোজন ইউরোপীয়রা যেখানে প্রথম বাস করত সেই কেন্দ্রীয় অঞ্চলগুলি বাদ দিয়ে শহরটি এলোমেলো ভাবে বৃদ্ধি পেয়েছিল কলকাতা শহর এবং হাওড়া শহরতলী এই এলোমেলো বৃদ্ধি দ্বারা

এটি উত্তরে বড়বাজার জেলায় কেন্দ্রীভূত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

নমস্কার। মহাশয় আপনি কি করছেন? ভাল আছেন, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে? নমস্কার। আমার দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি বেশ ভালই আছি, খুব mood এ আছি, খুব আনন্দে আছি, বল এবার, কি করবো আমরা? কোন আহ বিষয় যদি কথাবার্তা কিছু আলোচনা করা যায়, কিছু আনন্দ ফুর্তি করা যায়, কিছু গল্প গুজব করা যায়, তাহলে এর আমার মনে হয় কিছু মানে ভালো হবে। এভাবে ঠাকুর বলেছেন, আনন্দে থাকলে রোগ জড়া ব্যাধি এইসব আমাদের কে আক্রমণ করতে পারবে না। মানে এইসব, এইরকম আনন্দমুখর কথা আমার প্রয়োজন। আনন্দ মুখর কথার মধ্যে আমরা যদি সময় কাটাই তাহলে আমরা সবাই আনন্দে থাকব, এবং সবাই অন্যান্য দের কেও আনন্দ দিতে পারব, এভাবে যদি আনন্দ দিয়ে, মানে আমরা নিজেও আনন্দ পাই, অন্যদের কেও আনন্দ দিতে পারি তাহলে আমাদের,

অনেকখন সেই মানে, সুস্থ মানসিকতার এর বাঁচতে পারব। সবাই আনন্দে থাকলে সবাই সুখে থাকলে, আমি নিজেও সুখে থাকবো। তাই এখন কি নিয়ে আলোচনা করা যায়, এরকম আলোচনা করলে এর যেটাতে আমাদের উন্নতি হওয়া দরকার এরকম একটা আলোচনার এর কথা, যদি বল তাহলে ওইটা নিয়েই আমরা discuss করবো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। ঠাকুর তো বলেই ছেন, নিজে শুধু ভালো থাকলে হবে না, চারিপাশ কে ভালো রেখে তারপর নিজে ভালো হওয়া যায়। শুধু নিজের কথা ভাবলে, কোন সময় নিজের ভালো হয় না। সবার ভালো ভাবলে তবেই ঠাকুর তার সাথে সাথে আমাদেরও ভালো হবে।

এটা তো এই বছরের সব থেকে প্রথম কাজ তাছাড়া সব গুরুত্বপূর্ণ অনেক বিষয়টা, আপনি কি বলেন? হ্যাঁ, দীক্ষা পত্রের সমীক্ষা যে, এটা অনেক ধরণের হতে পারে। কেউ কেউ ভাবছে, দীক্ষা পত্রের সমীক্ষা মানে যারা, পুরনো দীক্ষিত ছিলো, এই উনিশ শো উনো পঞ্ছাস ইংরেজি থেকে দুই হাজার তেইশ পর্যন্ত যারা নতুন নয় পুরানো নতুন দীক্ষা নিয়েছে এবং দীক্ষা নিয়ে তারা, আবার পুনরায় এর তাদেরকেই ইয়ের সামনে আনা। শুধু তাই নয় কিন্তু যারা ভুলেন নি, যারা ঠাকুর কে নিয়ে আছেন, ঠাকুরের এর সঠিক ভাবে বিধি বিধান পালন করার চেষ্টা করছেন, তাদের পাশেও দাঁড়াতে হবে। তারাও সঠিক ভাবে deepwork টা, dpwork বা ওই যে দীক্ষা পত্রের সমীক্ষা এইগুলো করছেন কিনা, শুধু বিধি বিধান পালন করলেই হবে না। ঠাকুর বলছেন যখন যখন যে নির্দেশ গুলো আসে ঠাকুর, এর বা আচার্যদেব করেন, সেগুলো কে আমাদের পালন করতে হবে। সেগুলো সবাই পালন করছে কিনা, এটাও আমাদের দেখা প্রয়োজন। তারা যদি, মানে প্রত্যেক মানুষটা, মানুষ যদি আমরা, এই dp মানে এই যে দীক্ষা পত্র সমীক্ষার কাজে যুক্ত হতে পারি, তাহলে কিন্তু মানে group করে, প্রতিদিন এর আট জন দশ জন করে group করে, বিভিন্ন দিকে যদি আমরা বেরিয়ে যাই, মায়েরা দাদারা ছেলেরা মেয়েরা সবাই মিলে, তাহলে এটা এমন একটা পরিবেশের সৃষ্টি হয় আমরা দেখেছি এই deepwork এ গিয়ে, এই দীক্ষা পত্র সমিক্ষার কাজে গিয়ে, আমরা যখন এর বেরিয়ে মানুষের বাড়ি যাই, কোন নতুন একজন মানুষের বাড়ি গেলাম, যারা বহু, দিন আগে ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন, এবার তারা ঠাকুরের দীক্ষা নিয়ে আবার পুনরায় তারা ভুলে গেছেন কি ভাবে কি নিয়েছিলেন কি করছিলেন। সব ভুলে গেছেন, এবার ঠাকুরের কাছে আবার যখন শোনা গেলো আমরা যখন গিয়ে তাদের এই বার্তা পৌঁছালাম যে কি কি আচার্যদেব এবার আমাদের বলছেন, হ্যাঁ আপনারা কেমন আছেন, তিনি জানতে চাইছেন। আপনারা কেমন আছেন বাড়ির সবাই? তখন তারা কি আনন্দ পায়, এই যে আনন্দটা, এই আনন্দটা আসলে প্রত্যেকের, হ্যাঁ দায়িত্ব। এই আনন্দ দেওয়াটা প্রত্যেকেরই দায়িত্ব। সবাই মানে গ্রামে গঞ্জে এর গিয়ে মানুষের সঙ্গে কথা বার্তা বলে তাদেরকে আনন্দ দান করা। এই যে আনন্দ দান করার মাধ্যমে তিনি শ্রী শ্রী অবিন্দ্র দা আমাদের বলেছেন, একটা মানুষের বাড়িতে গিয়ে, সরাসরি গিয়ে তাকে এর ঠাকুরের কথা, মানে ইষ্টভৃতি বা কি করছে না, ঠাকুরের নীতি বিধান পালন করছে কিনা এইসব নিয়ে আলোচনা না করাই ভালো। তাকে আগে জিজ্ঞেস করতে হয় যে, আপনারা কেমন আছেন, ভালো আছেন কিনা? এর এই আস্তে আস্তে তাদেরকে এই আপন করে নিতে হবে। তারা যখন আমাদেরকে আপন করে নেবে বলবে,

কিছু খাবার দাবার নিয়ে যাব। আনন্দে এর আনন্দে সবাই কে বাটবো, বেটে খাওয়ার নিজেরাও খাবো সবাই কে নিয়ে আনন্দ করবো। বা তাদের বাড়িতে গিয়ে, চা জল খাওয়ার চেষ্টা করবো। তাদেরকে বলবো এর আমরা এসেছি, আপনারা কি আমাদের এর চা জল খাওয়াবেন? আনন্দ মানে আনন্দ করুক।

এবার আর ঠাকুরকে আর ভালো বাসছে না। ঠাকুরের কথা শুনতেই এর নারাজ। তো তাদের সঙ্গে এর এমন আলোচনা করতে হবে, এমন ভাবে মিশতে হবে তাদেরকে এর তাদের সঙ্গে, মিশলে কথা বার্তা বলতে বলতে এর আস্তে আস্তে, যখন এর বুঝবে যে আমরা ঠাকুরের গুরুভাইরা কত মানে কত ভালো তাদের সাথে মিশলে, তাদের সঙ্গে কথা বার্তা বললে তাদের সাথে চললে আমাদের জীবন হটাও এরকম সুন্দর হতে পারে তখনই তারা, এর মানে আমাদের সঙ্গে নিয়ে চলবে। তাই মানে আমরা যদি প্রতিনিয়ত, এভাবে একের পর এক বাড়িতে, একটার পর একটা বাড়িতে আমরা যাই এই ঠাকুরের কার্ডটা পৌঁছাই, পৌঁছিয়ে আহ তাদেরকে আমরা ঠাকুরের অন্তর্গত করতে পারি তাহলে আমাদের এই মানব জীবন টা সার্থক হবে, কি বলও, আমার আহ আমার যে অনুভুতি, আমার অনুভূতিটা কি, আমার যে, হম আমি যেটা বলছি, সেটা কি ঠাকুরের চিন্তা ধারার সাথে মিল খাচ্ছে কিনা? বলও তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপনি তো ঠাকুরের । আমাদের থেকে তো আপনারা বেশী জানবেন ঠাকুরের সম্পর্কে, আপনারা তো সব সময় ঠাকুরকে নিয়ে ব্যস্ত আছেন, আমরা তো সেই সময় টুকুও দিতে পারি না। ঠাকুরের কাছে, ওই শুধু দু যখন ওই সকালের প্রার্থনা বিকেলের প্রার্থনা, ওই তখনই আমরা দশ মিনিট করে নাম ধ্যান করি আপনারা তো, তো সব নিয়েও তো ঠাকুরকেই স্মরণ করে আছেন। আমরা পড়াশুনার জন্যে বা বিভিন্ন ধরণের কাজের চাপের জন্যে সেই রকম ঠাকুরের সাথে যুক্ত হতে পারছি না। যতটুক ক্ষমতায় দিচ্ছে ততটুকই হচ্ছি। কিন্তু উম এইবার আমি এই দীক্ষা পত্র সমীক্ষা অর্থাৎ dp work এ কাজে বেশ কয়েকদিন আগে বেরিয়েছিলাম, সেখানে আমার একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। আমরা অনেক দূরে গিয়েছিলাম। সেখান থেকে ফিরতেও অনেক রাত হয়ে গিয়েছিল। সেদিকে দেখলাম কোন গাড়ী ঘোড়া কোন কিছুই ছিলো না। পুরোটা নিরঝুম মানুষ জনের বসতিও কম ছিলো। তাছাড়া অন্ধকার ছিলো, আলোর কোন উম অস্তিত্ব ছিলো না। আমরা ভয় পাচ্ছিলাম যে এই রাতের সময় আমরা কি করে যাব, আমরা পাঁচ জন ছিলাম। সবাই মহিলা। আমার মা ছিলেন, আমার একজন দিদা ছিলেন, একজন জেঠিমা ছিলেন, আমরা মিলে ওই কাজে বেরিয়েছিলাম। সেখান থেকে ভেবে উঠতে পারছিলাম না কি করে বাড়ি ফিরব।

তারপর আমাদের জেঠিমাই বলছিলেন, আমরা যে এই ঠাকুরের কাজ করছি সেই জন্যে ঠাকুরই আমাদের এই টোটো পাঠিয়েছেন। ঠাকুরের কাজ করেছি সেই জন্যে ঠাকুরই আমাদেরকে মুখ তুলে তাকিয়েছেন। একদম ঠিক, তখন এই কথা এটা শোনার পরে আমার গা একদম শিরশির করে উঠে গিয়েছিল। একদম অনুভূতি হয়েছিলো যে হ্যাঁ ঠাকুরই পাঠিয়েছেন। সেই অনুভূতি দ্বারা বলছি, যে একদমই ঠিক ঠাকুর যখন যেটা নির্দেশ দেন সেটা পালন করতে পারলে, তার সাথে সাথে আমরা যে এই কাজ করছি, যে অন্যদেরকে কে আমরা আবার নিয়ে আসতে চেষ্টা করছি, ঠাকুরের সাথে যুক্ত করার চেষ্টা করছি, তাও অনেক, আমাদের অনেক মঙ্গল। ভালো, ঠাকুরকে ঠাকুরকে যাতে ওরা স্মরণ করেছিল ওদেরও যাতে ভালো হয়, সেই চেষ্টা আমাদেরকে অনেক ফল দিয়ে যায়। আমার দিদিমা একবার গল্প বলেছিলেন, একজন দাদা ছিলেন, উনি ঠাকুরের সাথে খুবই মেলামেশা করতেন। ঠাকুর বাড়িতে সব সময় যেতেন, যদিও নামটা এখন মনে পড়ছে না। উনি একদিন কোথায় জানি যাবেন বলছিলেন সেইজন্যে ট্রেনে উঠেছিলেন। তারপর হঠাৎ করে উনি শুনছেন, যে কে কাউর ওনাকে বলছেন নেমে পড় নেমে পড়, উনি তো মানুষ জন কে দেখতে পাচ্ছেন না। উনি ভাবছেন যে এটা কি হলো, কে আমাকে ডাকছে। আমি তো ঠাকুরের গলার মত বুঝছি। ট্রেন ছেড়ে দিলো, উনি পরের ষ্টেশনে অনবরত ওই নেমে পড় নেমে পড়, শব্দটা শুনতে পাচ্ছিলেন। সেই তারপর এর পরের ষ্টেশনে এসে উনি নেমে পড়েন। নামার পড় উনি যখন বাড়ি ফিরে আসেন, তখন শুনতে পান যে এর পরের ষ্টেশনেই, যে ট্রেনে করে উনি যাচ্ছিলেন এর ওনার গন্তব্য স্থানে, এর ট্রেনটা accident করেছে, তারপর উনি বুঝতে পারলেন ওই যে উনি ঠাকুরের সঙ্গ করেন, সেই জন্যে উনি বেঁচে ফিরেছে। তবুও ওনার মনে আক্ষেপ রয়ে গিয়েছিলো যে, শুধু উনিই কেন বাঁচলেন, বাকি সবাই কেন বাচ বেঁচে আসলেন না। উনি ঠাকুরকে প্রশ্ন করলেন, ঠাকুর তুমি শুধু আমাকেই কেন বাঁচালে? ওদেরকে কেন বাঁচালেন না? তারপর ঠাকুর বললেন, আরে পাগল, তুই তো আমার সাথে যুক্ত আছিস, সেই জন্যে তোকে আমি বাঁচিয়েছি। ওরাও যদি আমার সাথে যুক্ত থাকতো, তাহলে তো আমি ওদেরকেও রক্ষা করতাম। সেই জন্যে বলছি, আমরা যেমন ঠাকুরের সাথে যুক্ত আছি, হম আমাদের পারিপার্শ্বিক কেও ঠাকুরের সাথে যুক্ত করলে, এই পারিপার্শ্বিকও সুন্দর থেকে আরও সুন্দরতর হয়ে উঠবে। এই deepwork এর কাজটা সেটাই। তাই আমার মনে হয়। অবিন দাদাও সেটা চাচ্ছেন যে আমরা যাতে এই dp work এর মাধ্যমে সব্বাই কে ঠাকুরের সাথে আবার যুক্ত করি, সব্বাই কে যাতে আমরা রক্ষা করতে পারি। আপনি কি বলেন, আমার কথাগুলো কি সঠিক?

তাহলে আমাদের সমাজে কোন দ্বন্দ্ব বাধা কিছুই থাকতো না, ঝগড়া ঝাটি মারপিট, কোন কিছুই থাকতো না। একদম যুদ্ধ বিগ্রহ কিছুই থাকতো না। সবাই যদি ঠাকুরের, নীতি বিধান পালন করে সঠিক ভাবে চলবো। আমরা আসলে ঠাকুর কে পেয়ে ধন্য হয়েছি। আমরা ঠাকুরের এই নীতি বিধান পালনের মধ্যে দিয়ে ঠাকুরকে প্রতিষ্ঠা করবো। এই ব্রত পালন করবো। এই সংকল্প করি আমরা সবাই, সবাই যেন আমরা ঠাকুরের এই নীতি বিধান পালন করার চেষ্টা করি এবং প্রতিনিয়ত কোন দিনও, ঠাকুর বলেছেন প্রতিদিন যাজন করতে হয়। প্রতিদিনই ঠাকুরের কথা কাউকে না কাউকে এর নিবেদন করতে হয়। আমার এর অনুভুতির কথা ঠাকুরকে দেবে। আমি কি কতটা অগ্রসর হতে পেরেছি, কতটুক,